উপরে সিলিংটাতে দুটি কালো রঙের ফ্যান রয়েছে।

ফটোটির মাঝখানের পিলারে একটি কালো রঙের গিটার ঝুলানো রয়েছে।

এখানে অনেকগুলো সবজি দেখা যাচ্ছে সবজিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখসে।

এখানে একটি ছোট জুয়েলেরীর দোকান দেখা যাচ্ছে।

সামনে অনেক কয়জন মহিলাকে দেখা যাচ্ছে বসে রয়েছে একজন দাঁড়ায় আছে।

ফটোটির বাঁপাশে কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে বসে রয়েছে কেউ দাঁড়াই আছে।

সামনে একটি অনেক বড়ো ধান ঝাড়াই করার মেশিন রয়েছে।

এখানে একটি ছোট রুমের মত দেখা যাচ্ছে।

এখানে কালো রঙের দুইটি বাইক দেখা যাচ্ছে।

ফটোটির বা পাশের বাইকটিতে একটি লোক বসে রয়েছে।

এখানে অনেক কয়জন মানুষকে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে আছে।

নীচের ফ্লোরটিতে কয়েক জোড়া জুতা পড়ে রয়েছে।

এখানে অনেকগুলো ছোট ছোট বড় বড় গাছ রয়েছে।

সামনে তিনজন মানুষকে দেখা যাচ্ছে তারা চেয়ারের মধ্যে বসে রয়েছে।

এখানে অনেক কজন মানুষকে দেখা যাচ্ছে তারা কাজ করতেসে।

এখানে দুইজন মানুষকে দেখা যাচ্ছে তারা গুফার মধ্যে ঢুকে আছে।

ফটোটির ডান সাইড -এ একটি কালো রঙের জুতো দেখা যাচ্ছে।

ফোটোটির দুই সাইডে তিন সারি করে গ্লারির মত বানানো আছে।

ভিতরের সিলিংটিতে সাদা রঙ্গের অনেক কটি লাইট দেখা যাচ্ছে জ্বলতেসে।